ছবির মধ্যে আমি একটি মন্দির দেখতে পাচ্ছি মন্দির দৃশ্য টা খুব ভীষণ সুন্দর আশপাশ টি ম্যাকাও দেখতে পাচ্ছি যেখানে একটি বড় বড় ব্রিজ।

এই ছবি গুলো ভীষণ সুন্দর মায়ের দূগা প্রতিমা।

এখানটি একটু ফাঙ্কশন চলছে স্কুল -এর ফাঙ্কশন চলছে। স্কুলের নাম আছে রাসতারা ভারতী পাবলিক স্কুল যেখানে একটি মেয়ে মা সসী সরস্বতী--

রান করছে মেয়ে ইয়েলো টিশার্ট পড়া রয়েছে ছেলে ইয়েলো টিশার্ট পড়া আছে একটি ইয়েলো টিশার্ট পড়া --

এই ছবির মধ্যে আমি দেখতে পাচ্ছি ছেলে মেয়ে দুজনে মিলেয়ে--

ডান্স করছে এটি একটি ফ্যাংশানের ছবি আছে ।

একটি ফেস্টিভ্যাল তে ফেস্টিভ্যাল যোজনা হচ্ছে যেখানে --

খুব চেরাটি চেয়ারটি রাখা রয়েছে প্রতিমাটি রাখা রয়েছে লাইটিং ভীষণ সুন্দর কাছাকাছি --

এটা এই ছবির মধ্যে আমি দেখছি যে এটা কে একটা বাস স্ট্যান্ড আছে। যেখানে বাস গুলো লাগানো রয়েছে।

এই ছবির মধ্যে আমি দেখতে পারছি একটি এ.টি.এম. আছে।

ওর ভিতরে কার গুলো রাখা রয়েছে বাইরের দিকে দুটি বাইক আছে সরু--

এটা একটি মলের ছবি আছে যেখানটায় হোডিং লাগানো হয়েছে যেখানে লেখা আছে ডিল অফ দা ডে ।

একটি মানুষ উ-ম হাতে একটি রোপ নিয়ে গানটি গানটি বাজাচ্ছে আস পাশ লোকজন দাঁড়িয়ে--

এই ছবি যে এসেছে আমার কাছে দেখতে পাচ্ছি একটি রাস্তার ই ফটো যেখানে বড় বড় বোর্ডিং লাগা রয়েছে বড় বড় গাছও দেখতে পাচ্ছি।

এই একটি আমার সামনে যে একটি ছবি এসেছে এখানটা আমি দেখতে পাচ্ছি নানান রকম শপ টি আছে।

এই ছবিটা দেখতে মনে হচ্ছে এটা একটি মল এর ছবি যেখানে নানা রকম জিনিস গুলো রাখা রয়েছে।